এই ছবিটির মধ্যে একটি রাস্তার ওপর কতগুলি অটো এবং বিভিন্ন ভিবিন্ন বাহিকাল দেখা যাচ্ছে।

সামনে কতগুলো লাইটের পোলও রয়েছে।

একটি বাইক রয়েছে যেটার উপরে দুটি মানুষ বসে রয়েছেন।

আর পেছনে কতিগুলো মানুষ দাঁড়িয়ে রয়েছেন।

পেছনে কতগুলো মানুষ দাঁড়িয়ে এবং কজন বসে রয়েছে।

আর এখানে একটি বড়ো সোফা এবং দুটি টেবিল রয়েছে।